তারা পেট্রোল ডিজেল ভরতে--

এবং অনেক রকমের মাছ ও আমরা এখানে দেখতে পারছি।

এবং ঘরোয়া জিনিসপত্র যে গুলো আমরা কিনতে পারবো অনেকগুলো মানুষ দেখ দেখতে পাওয়া যাচ্ছে।

গুলো বাচ্চা মেয়ে যারা তাদের অঙ্কন শিল্প প্রদর্শন করছে।

এবং দুটো রাস্তা দু''দিক দিয়ে বেরিয়ে গেছে।

এবং অনেক মানুষ জন আছে।

তার সামনের ডিকিটা খোলা এবং দেখে মনে হচ্ছে

ঠাকুর বিসর্জন এ যাচ্ছে বলে মনে হচ্ছে ।

এবং জিম -টিতে অনেক সুন্দর সুন্দর লাইট লাগানো আছে।

সুন্দর সুন্দর প্রতিভা তাদের মধ্যে ।

রং বে রং এর গিটার লাল হলুদ সাদা নানা রকম সুন্দর সুন্দর গিটার আছে।

ওয়ান ওয়ে এক দিক দিয়ে রাস এক গাড়িঘোরা যায় একদিক দিয়ে গাড়িঘোড়া আসে ।

যেই দোকানে অনেকরকম খাবার জিনিস দেখতে পাচ্ছি।

বই এর দোকানটা দেখে মনে হচ্ছে অনেকটা ছোটো।

একটা বাজারের মধ্যে একটা ফুডট্রাক একটা বিল্ডিং আছে।

অনেক মানুষ এর ভিড় হয়েছে ।

ছবিটিতে আমরা একটা সেলুন দেখতে পাচ্ছি।

এবং এই সপ টায় সুন্দ-অ-র ভাবে তারা ডেকোরেট করে সাজিয়ে রেখেছে।

এই ছবিটি তে আমরা দেখতে পারছি এটি একটি গঙ্গার ছবি।

গঙ্গাটার ঘাট টা বাঁধানো আছে।